দেওয়ালের মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা হয়েছে আমরা দেখতে পারছি এবং সাইড এ একটি সিলভার কালার এর ডিজাইন দেওয়া দেখতে পারছি ।

দেয়ালে হলুদ কালার দেওয়া আমরা দেখতে পারছি মার্বেল পাথরের মেঝে আমরা দেখতে পারছি।

আমরা একটি রেলওয়েস্টেশন দেখতে পারচ্ছি। রেলওয়েস্টেশন - টি পুরো ফাঁকা আমরা দেখতে পারচ্ছি। সাইডে -এদু জন লোক যাতায়াত করছে দেখতে পার চ্ছি ।

আমরা এখানে একটি দেখতে পারচ্ছি। এবং সাইডে -এ একটি গ্রিল দেওয়া দেখতে পাচ্ছি ।

আমরা একটি বিশাল বড়ো স্কুল দেখতে পাচ্ছি। স্কুলটি পিঙ্ক কালার হোয়াইট কালার দিয়ে তৈরী আমরা দেখতে পারচ্ছি ।

আমরা একটি বিশাল বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছিনিচে একটি ছোটো টানা গাড়ি রাখা আমরা দেখতে পাচ্ছি ।